উম এখানে একটা দোকান আছে এতে দোকানটা বন্ধ। আহ সুন্দর একটা দোকান এখানে একটা বাচ্চা ছেলেকে দেখা যাচ্ছে আর ওইদিকে একটা দোকান আছে যেখানে খোলা--

যেটা ক্যাট ম্যাট অ্যান্ড ডাবলু.সি.এস. রেল ব্যাঙ্ক স্পোকেন ইংলিশ জি.টি.পি.আই. এখানে একটা গেট -ও দেখা যাচ্ছে উম বাড়িতে।

এখানে দুটো ছাতা যেখানে একটা ছোট বাজারের মতন বসে আছে সামনে একটা টোটো দেখা যাচ্ছে। দুজন লোকও দাঁড়িয়ে রয়েছে এদিকে এবং একটা চোক বড় বিল্ডিং সুন্দর কালারিং দেখতে।

এটা একটা ইউকো ব্যাঙ্ক অ্যা এটা একটা ইউকো ব্যাঙ্ক যেখানে অনেক দুটো মোটরওয়েল দেখা যাচ্ছে অনেকগুলো লোক রয়েছে একটা মানুষও রয়েছে।

আ যেখানে একটি প্লেট -এর মধ্যে দেখা যাচ্ছে বিরিয়ানি আর্ধেক ফেলে রেখে দিয়েছে মাংস আর্ধেক টুকরো রয়েছে খাওয়া । একটার থা প্লেট ফাক --

এখানে একটা অটো দেখা যাচ্ছে এবং উম দুটো মহিলাকেও দেখা যাচ্ছে ।

আনেক সবুজ গাছপালা একটু বড় বড় একটা গাছ যেখানে সবুজ গাছপালা আছে রঙিন দেখতে খুব ভালো লাগ--

এখানে-এ একটা-আ নার্সিং হোম -এর মতন একটা দেখা যাচ্ছে যেখানে একটা লোক আহ যা ইয়েগুলো পরিস্কার করছে একটা লোক এটা বেড -এ শুয়েও রয়েছে ।

আহ মহিলাটা প্রচুর কম্পিউটার -এ কাজ করছে আহ বয়স্ক লোকটা অম অম কম্পিউটার -এর দিকে তাকিয়ে রয়েছে একটা গাছও দেখা যাচ্ছে টবের মধ্যে খুব সুন্দর লাগছে।

নানারকম আহ একটা লোককে-এ দেখা অনেক লোকও দেখা যাচ্ছে। জায়গাটা দেখতেও খুব ভালো লাগছে।

আর এটা হচ্ছে গুরুনানকের একটা মূর্তি রয়েছে যেটা তিনটে মূর্তি দেখা যাচ্ছে এবং দেখতে খুব সুন্দর লাগছে অ্যান্ড আ পুরহিত মশাই পুজো করছে এবং জায়গাটা খুব ভালো লাগছে এটা মন্দির মনে হচ্ছে দেখতে খুব জায়গাটা ভাল লাগছে অ্যান্ড নানা ফুলদিয়ে নানা রকম ভাবে সাজানো হয়েছে।

আ বাইক -এর স্টুডিও যেখানে অনেক রকম বাইক দাঁড়িয়ে রয়েছে না আহ বাইক -এর মানে পরিস্কার করার জায়গা মনে হচ্ছে যেখানে টোট অটো -টাকে ধোয়া হচ্ছে।

এদিকে দুটো ছেলেকে দেখা যাচ্ছে সূর্যের আলোতে সে ছায়া টায়া ওখানে পড়ছে দেখা যাচ্ছে অ্যান্ড জায়গাটা খুব ভালোই লাগছে।